হাত দিয়ে দাঁড়িয়ে আছে। একটি ভদ্রমহিলা বসে আছেন পাথরের মধ্যে। সুন্দর দেখতে লাগছে।

ব্রিজ ব্রিজের উপরে একজন ভদ্রলোক সেলফি তুলছেন এবং ওইদিকে দূরেও দেখা যাচ্ছে ব্রিজ রয়েছে এর নিচে নদী রয়েছে।

এই জমি সমান মত মাপার জন্য সেই ব্যাক্তি দাঁড়িয়ে রয়েছে হাতে কাগজ রয়েছে উনার ক্যামেরা এর সামনে রয়েছেন।

এবং দূরে আরো কাজ চলছে।

সামনে অনেকে শুয়ে রয়েছে গালিচা পাতা রয়েছে।